হাতের কাজের মাধ্যমে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হয় আরো আরো কাজ করার জন্যে।

এখানে বিভিন্ন ধরনের সবজি। এই ধরনের সবজি বাজার বিভিন্ন জায়গায় দেখা যায়।

এবং সবজি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত ভালো যেগুলো বিশেষ করে সিজেনাল ভেজিটেবল ।

একটা বড় রাস্তা তার সাইড দিয়ে ভারত পেট্রলিয়াম |

প্রসটিটি ক্যাফে এই ধরণের ছোট ছোট ক্যাফে অনেক জায়গাতেই দেখা যায় এই ছোট ছোট ক্যাফে যতেষ্ট রিসনেবল হয়।

পেট্রোল পাম্প দেখানো হয়েছে এখানে পেট্রোল পাম্প এ মানুষেরা পেট্রোল বা ডিজেল নিজেদের যানবাহনে ভরাতে যায় সেটা প্রাইভেট হোক বা পাবলিক পেট্রোল বা ডিজেল ছাড়া কোনো যানবাহনই--

সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এমন কোনো ব্যক্তিদের জন্য যেটা দেখতে খুবই সুন্দর লাগছে ।

একসাথে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে যেটি সম্ভবত রেসিডেন্সিয়াল বিল্ডিং --

এখানে অনেক ধরনের বাজি রাখা আছে। এই বাজিগুলো যেকোনো উৎসবেই ফাটানো হয়ে থাকে।

কমনারস -দের জন্যে সবসময় খোলা নিউ মার্কেট সবসময় খোলা।